সন্ধ্যার পরিবেশ হওয়ার জন্য আকাশ এবং জলের রং কমলা।

একটি মেকানিক শপ বা গ্যারাজের এর আমরা ছবি দেখতে পাচ্ছি |

এবং এয়ারপোর্ট স্টাফরা খুব সুন্দর ভাবে যাত্রীদের প্লেনে তুলছেন ।

এবং দোকানটি খুব সুন্দর ভাবে সুসর্জিত।

অট্টালিকা বা বিল্ডিং -টি সবুজ রং দিয়ে সাজানো এবং খুব সুন্দর ভাবে ডেকোরেট করা।